কয়েকটি ওয়ার দেখা যাচ্ছে এবং ডোঙ্গা দেখা যাচ্ছে প্লাস্টিকের ডোঙ্গা।

পাহাড়ের মধ্যে মানুষ দেখা যাচ্ছে এবং বড় বড় পাথর দেখা যাচ্ছে।

এখানে একটি পাহাড় দেখা যাচ্ছে এবং এই পাহাড়ের মইদ্যে অনেক ধরনের জিনিসপত্র দেখা যাচ্ছে।

লাগাইন লাগাইন ল লাগাইচ্ছে দেখা যাচ্ছে।

এখানে একটি ঘর দেখা যাচ্ছে এবং এই ঘরের ভিতরে একটি টি_ভি দেখা যাচ্ছে।

এবং একই টেবিল -এর উপরে কয়েক ধরনের পাউডার -এর ডিবি দেখা যাচ্ছে।

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে এবং এই রাস্তার সামনে একটি সুন্দর গেইট দেখা যাচ্ছে।

এখানে একটি রেস্টুরেন্টস দেখা যাচ্ছে এবং রেস্টুরেন্টের বিতরে কয়েকটি চেয়ার টেবিল দেখা যাচ্ছে।

অনেক ধরনের বাতি জ্বলতেসে দেখা যাচ্ছে।

এবং অন্যান্য গাছপালা দেখা যাচ্ছে এবং ছোট ছোট ফুল গাছ দেখা যাচ্ছে।

দুটি ফুল দেখা যাচ্ছে।